একটা রাস্তা দেখা যাচ্ছে উম রাস্তার ধারে একটা বাড়ি দেখা যাচ্ছে । রাস্তায় সাইকেল নিয়ে কয়েক --

ওদিক থেকে একটা লোক সাইকেল নিয়ে আসছে দেওয়ালে একটা সাইকেল --

এখানে একটা লোক দাঁড়িয়ে আছে ও উম গাঁথনি গাঁথনি দিচ্ছে । উম কয়েকটা লোক ও পিছনে একটা লোক --।